এখানে একটা ডেলিডে কোম্পানি আছে। তার নিচে একটা মুদিখানা দোকান আছে আর তার পাশে একটা ফলের দোকান আছে।

এটা একটা ফুলের দোকান অনেক ধরনের ফুল আছে অনেক বড়ো বড়ো ফুল গাছ ও আছে।

এখানে অনেক উম লোক আছে আর প্রত্যেকে এখানে এ নাচছে।

এটা একটা নদী। নদীর জলটা খুবই পরিষ্কার আর ওই ধারে অনেক অনেক লোকজনও রয়েছে আর বড়ো বড়ো গাছ পালা আর ছোট ছোট গাছপালাও রয়েছে।

এখানে একটি মেলা কাছ দিয়ে একটা সিরি রয়েছে এখানে দুজন ওঠার উঠছে।

আর অনেকে যাতায়াত ও করছে খুবই সুন্দর লাগছে দেখতে।

এই দোকানটার নাম হচ্ছে প্রদীপ স্টোর এখানে অনেক রকম খাবার পাওয়া যায় যেমন বাচ্চাদের স্নাক্স ও পাওয়া যায় একজন দাঁড়িয়ে আছে দোকানে।

এটা একটি লজ খুব সুন্দর একটা হোটেল আর হোটেলটা বাইরে একটা ছোটো একটা বাগানের মতোন আছে।